খোলা আকাশের নীচে অনেক লোক দাঁড়িয়ে আছে চেয়ে।

এখানে একটা ঘড়ি দেখা যাচ্ছে ওপরে টাঙানো।

এখানকার লোকগুলো পোরনাম করে পূজো দিতেছে।

চারিদিকে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

গেটের ভিতর দিক দিয়ে কিছু রাস্তা আছে বাড়ি যাওয়ার জন্য।

এখানে হলুদ ব্ল্যাক কালার -এর কয়েকটি বক্স দেখা যাচ্ছে।

রোডের মধ্যে একটা টোটো দেখা যাচ্ছে।

এখানে ছোট ছোট ঝন্নার পানি বইতেসে নীচের দিকে।

এটা হল একটা শপিং মল ।

দোকানটার ভিতরে অনেকগুলো লাইট জ্বলতেসে।